মাথার দিকটা লাল রং এবং নিচে ছোট ছোট অসংখ্য গাছ রয়েছে।

এবং একটি সেখানে একটি বালব টাইপের কিছু লাগানো রয়েছে। অসংখ্য গাছপালা রয়েছে আর একটা সাইডের রাস্তা রেলিং করা রয়েছে।

এবং রাস্তার দুই সাইড দিয়ে অসংখ্য গাছপালা রয়েছে।

যেখানে একটিতে এগরোল এইরকম টাইপ -এর কিছু বানানো হচ্ছে যেখানে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে ।

এইখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে একটি বাজাজ কোম্পানি -এর গাড়ির শোরুম রয়েছে।

তো একজন আর একজনের ওপরে একটি মেশিন দিয়ে কিছু করার চেষ্টা করছেন এবং একটি জানলা রয়েছে।

এইখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটিতে একটি বড় জলের ধার রয়েছে এবং জলের ধারটাতে সামনের দিকটাতে একটি পোল রয়েছে দুটি তাঁর রয়েছে।

ব্ল্যাক কালারের পিছনের মানুষ একটি ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে সাদা রংয়ের জামা পরে রয়েছে।

সামনে দুটি কুকুর রয়েছে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের এবং একটি একজনের সাদা রংয়ের লে--

এইটি দূরে একটি সাদা রংয়ের গাড়িও দেখা যাচ্ছে।

ওপরের দিকটাও ছোটো ছোটো কয়েকটি উঠ পেন্সিল রয়েছে লাল অরেঞ্জ বেগুনি ব্ল্যাক গোলাপি।

এইখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে চারজন মহিলা রয়েছেন সাদা রংয়ের কাপড় পরে এবং পেছনটিতে খুব সুন্দর উ-ম বানানো জিনিস রয়েছে।

এখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে একটি ঘরের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে নীল রংয়ের পোশাক পরে মাস্ক পরে। হাতে একটি ফোন রয়েছে।

সম্ভবত পেছনের ওটা মন্দির হতে পারে।

দুই একটি মানুষ কেও দেখা যাচ্ছে।

এইখানে আমি একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। ছবটিতে একটি মাঠের ওপরে কিছু চেয়ার সাজিয়ে রাখা রয়েছে খুব সুন্দরভাবে।